খুব সুন্দর জায়গাটি দেখতে লাগছে অনেক জন লোক এখানে কাজ করে চলেছেন খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে তারা এখানে পরিশ্রম--

এখানে খুব সুন্দর একটি মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরটি লম্বা করে শুরু করে উপর দিয়ে উঠে গিয়েছে মন্দিরটির চার ধারে পাতলা হয়ে আছে ।

একটি ট্রান্সফরমার দেখতে পাওয়া যাচ্ছে। একটি জাত থেকে অনেকগুলো তার বেরিয়ে গেছে এখানে এ.সি. -র মেশিন বসানো ও খুব সুন্দর সুন্দর লোককে দেখতে পাওয়া যাচ্ছে যারা একসঙ্গে সাটার পরে আ--

উম তার ওপরে একটি খান দেখতে পাওয়া তার ওপরে অনেক জন ছেলে মেয়ে উঠে পড়েছেন এবং এবং উঠে পড়ে ওপর থেকে যে নজারা দেখছেন। খুব সুন্দর দেখাচ্ছে।